এখানে ফাংশন চলছে ।

আর কেটে কেটে আঠা লাগাচ্ছে। এর পিছন দিকে অনেক বড় বিল্ডিং আছে। সঙ্গে গাছ আছে। এটা একটা স্কুল ঘর।

এটা একটা ঠান্ডা জায়গা। এখানে স-অবাই গরম কাপড় পিন্দে--

এখানে অনেক গাস আছে অনেক বড় বড় গাস আছে আর দূরে দূরে অনেক ঘর। ‌

এখানে একটা মেয়েনাটক করছেনাটক করে করে ডান্স করছে এখানে অনেক বেলুন লাগানো হয়েছে বেলুন -এর রং হলো লাল।

এখানে দেওয়ালি হচ্ছে এখানে কলাগাছ জ্বালানো হয়েছে।